চারদিকে বড় বড় গাছপালায় ঢাকা।

কিছু ছেলেরা এখানে রেড কালারের গেঞ্জি পরে রয়েছে।

দেওয়ালে একটি প্লাস্টিক -এর ব্যাগ ঝুলানো আছে।

এই ঝর্নার চারদিকে বড়ো বড়ো সবুজ গাছপালায় ঢাকা রয়েছে।

হাতিটির পেছনে অনেক লোকজন রয়েছে।